এ-এগুর মধ্যে একটা বা-বাইরে মেনু চার্ট লাগানো আসে ।

মোমস মমোসও বিক্রি হয় মমোসও আছে একজন মানুষ ভিতরে কাজ করছেন।

এটা অনেক সুন্দর লাইটিং করা উপরে যে ফ্যানও টাঙাইল আসে।

ভাইয়ের গলাতে হেডফোন লাগাইল হাতের মধ্যে একটা পানির বোতল সেলফি মারাদ ব্যস্ত।

বিল্ডিং দুটা অনেক সুন্দর লাগছে।

আমি দেখতে পাইয়া বর্তমান এ ফটোর মধ্যেরে একজন ডাক্তারের প্রেসক্রিপশন ।

সামনে অনেক ধরনের ঔষধ রাখা আছে একজনের সাইড থেকে প্রেসক্রিপশন ।

মাজার সামান ও আছে কোকাকোলাও আছে।

তারপর উঠেছিলা প্রার্থনা করিয়াম সামনে একটা ফুল ফুলের মধ্যে অনেক মানুষ।

আমি একটা মোবাইলের দুকান দেখতে পাই আর--

এ মুবাইলের দুকানেও ভিভো মুবাইল দেখতে পাই আর রিয়েলমি মুবাইল দেখতে পাই আর--

ভিভো মোবাইল দেখতে পাই আর রেডমি ফাইভ মোবাইল দেখতে পাই আর।

ও সুন্দর লাগসে কভারও দেখতে পাই আর--

এই গেটের মধ্যে লন্ড্রি ল্যাব একটা পোস্টার লাগানো।

আমি আমার সামনে একটা পার্ক দেখতে পাই আর যে পার্কে র মধ্যে পিছনে পানির একটা ফিল্টারিং য়ের মতো জিনিস দেখতে পাই আর --

এ সবির সামনে একজন ভাইয়ে ও ভাইয়া একটা হাত দিয়ে এমনভাবে দেখাইতাসে যে পাহাড়টা জাগাই দিলাম।

ভাল লাগছে শল এই দোকানটা দেখি গোডাউনটা দেখিয়া গোডাউনে শাটাল লাগালাসে।

রাজমিস্ত্রি হগলে যে মেশিন দিয়া ভাইব্রেট করেন আপনারা মেশিনের তো দেখতে পাই আর একজন বাইরে লয়ে দাঁড়াইসে ওই মেশিনটা।

পিছনে একটা স্কুটি গাড়ি দেখতে পাই আর গেইট একটা দেখতে পাই আর।

এই জিনিসটার মধ্যে লেখা আসে এবং সামনে অনেকগুলা বুকস রাখা আসে পিসনে অনেকগুলা কম্পিউটার আসে।

অনেক টাইলস রাখা আছে বড়ো সুন্দর লাগে রে টাইলসের দোকান দেখিয়া।

এ দোকানো অনেক সুন্দর করি তারিয়ার মদ্যে--

এটা দূরের থেকেন দেখতে অনেক সুন্দর লাগের বলে ভাললাগসে।

রাস্তাও একটা আছে রাস্তার মধ মইধ্যে সামাইন্য সামাইন্য জলও আছে।

পিছনে একটা পোস্টার লাগানো আসে ওয়ালের মধ্যে চিপকানো সুন্দর লাগের।